তাহলে ওখান থেকে ghum এ তো যাবেই, যেকোনো লোকই ও গেলেই ghum যায়.

হ্যাঁ, অ্যাঁ toy train তোর চ~ চড়া হলো, আ ভালো বেশ, মানে আর গেলে না আ~, মানে গেলে আর আসতে ইচ্ছা করে না.

বাবা পাহাড়ি এলাকা, কি করে উঠবো না উঠবো সব কিছু, কিন্তু গেলে আর আসতে ইচ্ছা করবে ন~, তখন আমি এখানেই থেকে যাই.

ছোট বাচ্চাগুলো লাইন দিয়ে কি সুন্দর হাতে একটা করে ছাতা আর পিঠে bag নিয়ে কি সুন্দর টুক টুক টুক টুক করে হেটে না মানে কি~ line দিয়ে একটা school এ যাওয়ার একটা system ছিল ওদের. বাবা! বাহঃ! এই জিনিস গুলো দেখতে ভালো লাগে. হ্যাঁ দেখতে কি ভালো লাগতো ওপর থেকে, আরেকটা জিনিসও ভালো লাগতো, একটা মেয়ে ছিল, ওই মেয়েটা আমাদের guest house এর নিচে একটা guest house এ থাকতো. জানিনা ওটা ও মালিকের মেয়ে টেয়ে কিনা, মেয়েটার চুলগুলো এত সুন্দর ছিল, আর মেয়েটা না একটা ঘোড়ায় বসতো আর দুটো তিনটে ঘোড়া নিয়ে ছুটিয়ে নিয়ে ওই ভোরবেলা বেরিয়ে যেত.

অ্যাঁ এই দৃশ্যগুলো ভোলার নয়, কেনো আমা~ আমার যে guest house এর যে মালকিনের ছিল, ওই মালকিনের মেয়ে আসাম আসাম গুয়াহাটি college এ পড়ে, আর ও যখন, ওর আমি~ আমরা যখন গিয়েছিলাম, ও মায়ের কাছে এসেছিল কিছুদি~ সময় কাটাতে.

বাবা! তার মানে বাবার business এ support করছে নাকি? মানে এদের কাছে, হ্যাঁ এদের কাছে যেন এই কাজ করবো না বা এটা কোন এটা কোন

তা তোমরা যখন গিয়েছিলে, তখন ওখানে চা পাতা কোথা থেকে কিনেছিলে? কোন দোকান থেকে?

চা পাতা চা, চা পেয়েছি চা~ একটা তো চা~ অ্যাঁ ও চাগা বাগানে guard দেওয়া লোকের তারা খেয়েছি, কেননা ওরা আমরা চা গাছ থেকে হুমড়ি খেয়ে পড়েছি দুটো চারটে যদি পাতা কেনা যায়

আর সে তো লাঠি উঁচিয়ে তাদের ভাষায় চিৎকার করতে করতে পেছনে দৌড় আমরা কি আর,

আমাদেরও বয়েস অল্প ছিল, ধুর দৌড়, সেই তারপরে চা পাতা ওদের ওখান দিয়ে কিনলাম, অ্যাঁ খুব ভালো চা পাতা, চা পাতা কিনলাম, তারপরে আর একটা খুব সুন্দর জিনিস ছিল, ওদের ওখানে এলাচ লবঙ্গ glass এ করে করে বিক্রি হয়. মানে এক glass লবঙ্গ দশ টাকা, এক glass উম অ এলাচ দশ টাকা এরকম ভাবে বিক্রি হয়. খুব ভালো flavourful হয় শুনেছি আমি. হ্যাঁ খুব, আর একদম মনে হচ্ছে original গন্ধ একদম. হ্যা তো তোমরা যখন গিয়েছিলে তখন, কি চা পাতা ছিলে? মানে এগুলোই কিনে এনেছিলে চা পাতার সাথে? সব সব কিনে এনেছিলাম. আর শোন একটা জিনিস শিখিয়ে দি

পাতার সঙ্গে কখনই এই যদি কোনো সময় ওখানে এলাচ টেলাচ বাঃ হম গরম মসলা টসলা কিনিস, চা পাতার সাথে আনবি না. চা পাতা অন্য bag এ রাখবি, এটা অন্য bag এ রাখবি. চা পাতা কিন্তু খুব তাড়াতাড়ি অন্য জিনিসের গন্ধ ধরে নেয়. ও বাবা তাহলেতো মসলার গন্ধ হয়ে যাবে ও একসাথে আনলে.

আর আমি ভাবছি যে এখান থেকে sweater কে এত কিছু বয়ে নিয়ে যাব নাকি ওখান গিয়ে sweater কিনে নেব, সেটাই ভাবছি?

দু-একটা sweater, চাদর নিয়ে যা, রাত্রিবেলা কাঁপিয়ে দেবে একদম. তো ওই হ~ হই তোমার hotel থেকে দেবে না? হ্যাঁ ওরা দেয়, ওরা guest house এ ওদের, ওরা লেপ কম্বল দেয় আ সবই দেয়, বিছানাপত্র লেপ-কম্বল সবই দেয় কিন্তু তবুও নিয়ে যাওয়াই ভালো, সাথে sweater টয়েটার না গেলে ওইটা~ এমনিই দেখবি কোচবিহার, ইয়ে টা পালতা~ new জলপাইগুড়িতে যেই তুই নামবি, তখনই তোর ঠাণ্ডা লাগযে. ও ঠান্ডা লাগবে বলছো

আর এবার শুনছি নাকি record ঠান্ডা পড়বে তার মানে তো বরফ পাবো গো, বরফ দেখতেই তো যাচ্চি সত্যি কথা বলতে. বরফ যাবি কিন্তু খুব সাবধান, খুব সাবধান কেনো বরফ যতটা সুন্দর দেখতে ততটাই কিন্তু বিপদজনক. হ্যাঁ তারপর ধরো ওই slippery হয়ে যায় ওই জায়গা গুলো.

আবার শুনেছি নাকি ধস টস নামারও নাকি অনে~ অনেক সময় হয়

না না না না না তবে আমরা যখন গিয়েছিলাম তখন political কি একটা ব্যাপার ছিল, তো বন্ধ হয়ে গিয়েছিল, আমরা তো রাত্রি বেলা জঙ্গা জ~ jeep এ কাের তাদেরকে বেশি কত দেড় হাজার না দুহাজার টাকা বেশি দিতে হয়েছিল, ওরা আমাদেরকে গ্যাদাগেদি করে এনে new জলপাইগুড়ির মুখে ছেড়ে দিয়েছিল. ও বাবা! তাহলে তো তোমরা critical সময় তে গেছিলে, মানে ওটা কি তোমরা

ওদের ওখানে যখন politic এর~ অ্যাঁ political যখন এসব আন্দোলন ফান্দোলন হয় এসব হয়, তখন আর কাউকে ওসব মানে না, tourist ফুরিস্ট ওর উঃ মানে সবাইকে আটকে দেবে. ও বাবা, এতো অনেক ব্যাপার আছে তো দেখছি তাহলে.

তো তোমরা কি এটা জেনেই গিয়েছিলে নাকি ওখানে গিয়ে জানতে পারো যে

ও তাহলে তোমার যাওয়ার পর হয়েছিল.

তোমার tourist বলে ছেড়ে দেয় না, মানে তোমাদের কাছে তো কিছু এক~ তখন তোমাদের

না না কি~ অ উঃ, অ্যাঁ? তোমাদের কাছে ID proof কি ছিল তখন? অতক্ষণ ID proof হছিলো ওই যে যেমনি আমরা ক~ ও school থেকে গিয়েছিলাম, কলে~ ও ঔ school~ college থেকে গিয়েছিলাম. ওই college এর identity টা ছিল, অ্যাঁ আর voter card, এছাড়া কিছুই ছিল না, তখন তো আর আধার card এর ও এতো রমরমা ছিল না.

ছিলো ও বলে তো আমার মনেও পড়ে না. হ্যাঁ তখন আধার card ছিল না, তুমি যখন

college এর যে ও ID proof টা ছিল সেইটা. আর ওতেই হয়ে গেছিলো, ওটা দেখেই তোমাদেরকে jeep এ তুলছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আমাদেরকে কেউ কোন আটকায়ও নি, বা কিছু বলেও নি. কিন্তু ওরা পুরো রাস্তাঘাট আটকে রেখে দিয়েছিল. ও ওদের কি curfew লেগেছিল নাকি?

curfew হয়েছিল, ওদের নিজেদের party তে party তে কি সব মারামারির ব্যাপার হয়েছিল. তখন ওরা curfew র জন্য ও সব আটকে দিয়েছিল, সমস্ত আটকে দিয়েছিল. তালে তো জায়গাটা এমনি, দার্জিলিং তো খুব সুন্দর জায়গা শুনেছি একদম অনেক কিছু দেখার আছে,

আচ্ছা, মিরিক যাওয়ার জন্য আলাদা টাকা লাগে নাকি? ওটা কি

মিরিক থেকে ফেরার পথে তো তিনটে না সারে তিনটের মধ্যে সন্ধ্যে নেমে গেলো. সে কি কীর্তি এদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেলো. হ্যাঁ ওখানে বৃষ্টি মানে আরো ঝাঁপিয়ে ঠান্ডা

ও... কুয়াশা পড়ে যায় নাকি?

হ্যাঁ আমার তো মনে হচ্ছে, জানিনারে, আর একটুখানি তোরা জেনে শুনে কারোর থেকে নিস, অ্যাঁ?

ছিল তোমার মনে আছেগো? যদিও অনেকদিন আগে গেছো

হ্যাঁ আমাদের মধ্যেই একজন professor ছিলেন তার ভাই bank এ চাকরি করতো, ওখান থেকেই এই guest house টাকে book করা হয়েছিল.

অনেক অনেক, প্রায় তিরিশ জনের কাছাকাছি ও বাবা! সেতো অনেক জনগো, তাহলে ওই জন্যই তোমরা পুরো একটা ইয়ে নিয়ে থাকতে পেরেছিলে.

ও খাওয়া দাওয়া ভালো ছিল ওখানকার না? ওখানে মোমো খে~ তখন খেয়েছিল ওখানে?

ও খালি মোমো, টমো নাকি? মোমো তারপর

ধুর এত বাজে ছিল, গোলা রুটি আমাদের এখানে~ আমাদের এখানে গোলা রুটি হয় না? ওই গোলা রুটির মধ্যে ডিম~ ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে ওরকম একটা না তৈরি করে দিয়ে, egg roll তৈরি দিয়েছিল. বাবা সে কি বলো গো?

হ্যাঁ হ্যাঁ, তোর কিছু দরকার হলে আমায় বলিস.

ওয়ালাইকুম আসসালাম! কেমন আসেন? ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ! আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো. আচ্ছা আপনার কাসে মনে হয় কি এখন আমাদের Bangladesh এর যে শিক্ষা ব্যবস্থাটা আসে বা আমরা যেটা পড়াশোনা করতেসি, এটা কতটুকু আমাদের জন্য প্রয়োজনীয় বা কি সমস্যা এখানে আসে? মানে আপনার ক~ মানে ধারণাটা বলেন। আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের মধ্যে যে মানে শি~ শিক্ষা ব্যবস্থা আসে, ওগুলা ধরতে গেলে যেগুলো মানে medium level এর mid level এর যার কারণে মানে, অনেকে আসে ভালো করে মানে পড়ালেখা করতে পারে না। বা পড়ালেখা করলেও এই শিক্ষা ব্যবস্থা নিয়ে মানে অন্য কোথাও শিখতে পারেনা। শিক্ষা এগুলো নিয়ে যেমন ধরেন বাইরের দেশে এই, অনে~ অনেকে আসে যেমন ধরেন english ইংরেজি ten পর্যন্ত পড়ে school এর মধ্যে ভালোভাবে english এ ক~ কথা বলতে পারে না। যার কারণে মানে কোন একটা ভালো প্রতিষ্ঠানে ওরা job পায়না আবার english খোঁজ করতে হয়। সেরকম, তারপরে আরো আমরা মনে করি শিক্ষা ব্যবস্থার মধ্যে বিশেষ করে যেগুলো main main subject আছে, যেমন ধরেন যেগুলো সব দিকে কাজে লাগবে english, গণিত, বাংলা তো মোটামুটি সবাই পারেন ভালো. একটু মনোযোগ দিলেই হয়ে যায় কিন্তু মানে english, গণিত এগুলো যদি আরো ভালোভাবে পড়ে বা ওগুলোর দিকে ভালোভাবে care করলে আমি মনে করি আরো ভালো হবে। কারণ বিভিন্ন দেশে তারা অনেকে es scholarship নিয়ে যায় কিন্তু ওখানে দেখা যায় কি আবার english~ english খোঁজ করতে হয়। মানে ten অনেকে আবার আহ inter ফলেও ভালোভাবে english বলতে পারেনা আবার আলাদা করে খোঁজ করতে হয়। সেজন্যই আমি মনে করি বাইরের দেশে যাতে ভালোভাবে নিজের দেশের নামও ভালো থাকবে বা নিজে ভালো করে কোন একটা position এ যাওয়ার জন্য আমি মনে করি english এ ভালো হবে খেয়াল করা দরকার। নাকি আপনার কি মতামত? হ্যাঁ, english তো অবশ্যই। কারণ আমি Bangladesh এ কি বলবো আপনি কোথাও একটা চাকরি করতে চান বা কোন একটা কিছু করতে গেলেও আপনার সবার প্রথমে english লাগবে। আর আমার যেটা মনে হয়, যে আমাদের ছোট থিকা যে পরিমাণ ভাবে পড়ানো হইসে, সেই পুরা pattern টা আমার মনে হয় পরিবর্তন করা উচিত। এক্ষেত্রে কি হবে আমরা english এর প্রতি জোর দিলে আমরা english টা ভালোভাবে পড়তে পারব। আমরা যেমন বাংলা ভাষা easily বলতে পারি। আমাদের english টা সেভাবে বলতে পারতে হবে এবং মুখস্ত বিদ্যা যেটা আসে, সেটা পুরাপুরি আমাদের বাদ দিতে হবে।

যে যেমন ধর বা~ আহ Bangladesh এর মধ্যে একটা main সমস্যা হচ্ছে যে মানে কোন মতে আমি degree টা হজম কর~ করতে পারলে হইসে। আর কোন আমার কিছু দরকার নেই। মানে আমি সে degree টা আসে কিন্তু যার কারণে মানে, degree র দ্বারা হয় কিন্তু ওই ওকে কোন কাজে আসে না। কোন প্রতিষ্ঠানে ওকে job দেয় না। job দিলেও কিছু দিনের জন্য দেয়, তারপর আবার ওকে আবার ওই job থেকে মানে বের করে দেয় বা বলে আপনি আমাদের যোগ্য নয়, এরকম বলে ও ওনাকে ওই job থেকে release দিয়ে দেয়। তাহলে মনে করো এই যে degree এটা মাথায় চিন্তা বা ফেলে দিতে হবে english escale ভালো থাকলে।

মানে সবকিছু ভালোভাবে থাকতে হবে এই যে আমার থেকে honors degree আছে বা masters degree আছে ওটা দিয়ে ওটার চিন্তা করলে হবে না। আমি যে বর্তমান field এ মানে যে চাকরি যে সবকিছু মানে যে এই শিক্ষা দিয়ে আমার কি কোন উপকার হচ্ছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ সেটাই। আর আমাদেরকে হচ্ছে মুখস্ত বিদ্যা বা লিখিত যে পরীক্ষা সেটার পাশাপাশি আমাদের মানে উম কারিগরি যে শিক্ষাটা আসে হ্যাঁ। তাই আহ technically বা scientifically আমাদের হচ্ছে পড়াটা sir রা যদি cover করে। যেমন আপনি কারিগরি board আসে না, ওটা হচ্ছে আপনার ওরা কিন্তু পড়াশোনার পাশাপাশি অনেক কারিগরি কাজ শিখায়। welding কাজ শিখায় বিভিন্ন কাজ। তো আমাদেরও ওইভাবে উচিত প্রত্যেকটা বিদ্যালয়েও কিসু একটা বাচ্চাদেরকে শিখানো। যাতে ওরা মানে শুধু পড়াশোনার প্রতিই আকৃষ্ট না হয়, তাহলে কি হবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক উন্নত হবে। জি, মানে আমাদেরকে যা কিছু শিখতে হবে কর্মমুখী কাজ শি~ শিখতে হবে শুধু যে degree নিয়ে বসে থাকলে হবে না। মানে আমারা এমন কিছু এমন ভাবে আমাদের education কে মানে তৈরি করতে হবে যাতে আমরা পড়াশোনার পাশাপাশি কোন একটা কাজে যেন মানে ক~ কাজ করতে পারে। certificate মানে আমার একটা certificate আসে issue করা জনক কোন কাজ। মানে করতে পার~ এখন করতে পারলেও পরে যাতে মানে কর~ করতে পারে না। যার কারণে আমি মনে করি এমন ভাবে মানুষ শিক্ষা আর তোমার Bangladesh এর যে শিক্ষা কার্যকর্ম আসে , ওইটা এমন ভাবে মানে গড়ে~ গড়ে তুলতে হবে যাতে মানে আমি শিক্ষার পাশাপাশি যেন আমার কোন শিক্ষার . কোন চাকরিই না থাকে তাহলে আমি নিজের হাতের কাজের দ্বারা যাতে আমি কোনো একটা ভালো position এ থাকতে পারি বা এরকম কোন কিসু করতে হবে। হ্যাঁ আর আমাদের পড়াশোনার পাশাপাশি হচ্ছে training এর ব্যবস্থা করতে হবে। ধরেন আমিই হচ্ছে একটা জিনিস পড়লাম। হ্যাঁ যেভাবে একটা সাবান তৈরি করা যায় বা এভাবে একটা bikini আমি তৈরি করতে পারব। কিন্তু এখন আমি ওই পড়াটা আমার খাতা আর বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না।

ঠিক আসে তাহলে আমাদের বাচ্চারা শিখবে এবং আমরাও শিখব। দেখা যাবে এতে করে আমরা যে কাজটা করলাম, আমাদের যদি দশ বছর পরেও জিজ্ঞাসা করা হয় তাইলে আমরা সেই সাবানের recipe টা ভুলব না। আমাদের মাথায় থাকবে যে আমাদের sir এইভাবে দেখাই ছিল। so, মুখে বলা, পড়ার থিকা লিখার গুরুত্ব এবং বাস্তবে যে জিনিসটা হ্যাঁ practical

যে আহ যে শিক্ষা ব্যবস্থা আসে এগুলোর মধ্যে মানে বৃত্তিমূলক শিক্ষা যেগুলো আসে ওগুলো আমাদের মানে খুব কার্যকর। উম মানে ভালো ভালো যেমন বৃত্তিমূলক উচ্চশিক্ষা আসে,

বা class এ top আসে তাদেরকে মানে মানে শিক্ষকরা ওদের নিয়েই সব কিছু চিন্তাভাবনা করে। কিন্তু যে একটু কম পারে ওকে যদি আরেকটু ওর পেছনে সময় দিয়ে, ওর পেছনে ওকে একটু উৎসাহ দিয়ে যদি কিছু করে, তাহলে আমি আশা করি ওর থেকে আরও মানে যে top আসে সে তো অনেক সময় দেখা যায় যে যারা top থাকে তারা শুধু মুখস্ত বিদ্যার উপর থাকে। কিন্তু যারা একটু নিজের দিকে m~ mid level এর মোটামুটি মে~ মেধাবী থাকে,

সেটা বিভিন্ন company র মধ্যে দেখা যায় ওরা তেমন মানে ভালো ছাত্র না হলেও ওরা মানে কারি~ কারিগরি শিক্ষা বা কোন এরকম শিখছিলো শুরু থেকে যার কারনে ওরা এখন, ভালো student school এ না থাকলেও ওরা এখন ভালোভাবে নিজের মানে জীবনের মধ্যে একটা ওদের প্রতিফলন পাচ্ছে। কারণ ওরা শুরু থেকেই মানে কারিগরি শিক্ষার প্রতি একটা আ~ আকর্ষণ ছিল। মানে যে কোন একটা factory র সাথে কাজ করসিল সেজন্য। হ্যাঁ আর আমাদের যে মানে বিশ্ববিদ্যালয় বা school, college এ বিভিন্ন শিক্ষক আছে তারাও দেখা যায় অনেক সময় মানে একটা কিছু বলল যেটা আমাদের শিক্ষার্থী বুঝতে পারল না। হ্যা আমি মনে করি তাদের একটা ভালো training এর দরকার আসে। কারণ একটা teacher যদি ভালো মতো একটা বাচ্চাকে বুঝাইতে না পারে তাহলে কিন্তু সেই class এর student রা অতো ভালো শিক্ষা গ্রহণ করতে পারবে না। তো আমাদের teachers দের জন্য একটা training development এর দরকার আসে এবং এটা করানো উচিত আমি মনে করি। আপনি কি বলেন? যে আমি মনে করি যেমন ধরেন, যারা বর্তমানে বড় varsity এরকম বা varsity বাদ দিলে যারা প্রাথমিক level এর মানে primary level এর teacher আসে, অনেকে দেখা যায় মানে তারা তেমন দক্ষ না মানে কোন একটা এই হাত কোন একটা হাতের মাধ্যমে মানে কোন একটা আহ সংযোগের মাধ্যমে ওরা মানে ওখানে বসে। কিন্তু তাদের চেয়ে বড়ো বড়ো আরও অনেক আসে, তাদের সে জায়গা পায় না। মানে কোন একটা মাধ্যমে এখানে বসে যায়। তো অনেকে দেখা যায় ওরা এখানে ভালো ছাত্রদেরকে , শিক্ষা দিতে পারেনা মানে ওরা দি~ দিলেও ছাত্র গুলো ভালো বুঝে না। তার কারণে মানে অনেকে অনাগ্রহ হয়ে যায় মানে পড়ালেখা থেকে। মানে শুরু থেকেই না বুঝার কারণে পড়ালেখায় সেরম মন দিতে পারে না। আমি মনে করি তাদেরকে মানে যাতে কোন একটা এরকম রাখা বা, যারা মানে শিক্ষক হবে মানে যারা অন্যকে পাঠদান দিবে তাদেরকে তাদের নিয়ে একটা কিছু একটা তৈরি করা যাতে তারা ভালোভাবে অন্যদেরকে শিক্ষা দিয়ার তাদের আগে training দেওয়া। হ্যাঁ। এই যে আমাদের যেমন Bangladesh, B ed আছে হ্যাঁ, তো B edএর sir রা হচ্ছে বা কোন একটা normal শিক্ষার্থীও যদি একটা training করে, তাহলে তারা খুব ভালো একটা position এ যাবে। এবং শিক্ষক ও অভিভাবক সন্তান সম্পর্কে যাতে জানতে পারে, তারা তাদের শারীরিক আর মানসিক পরিবর্তন বুঝতে পারে, কারণ একটা বাচ্চা school এ অনেকটা সময় থাকে। তার শারীরিক মানসিক একটা বিকশিত হয় ওইখানে থিকা। তা মানে আমি একটা কাজ করলাম আমার সাথের একজন শিক্ষার্থী, সেও আমার দেখাদেখি প্রভাবিত হবে। তো সেই কারণেই আমাদের বিভিন্ন বয়সের সাথে সাথে teacher দের উচিত বা আমাদের পড়াশোনার যে বই সেখানেও আমাদের আচরণ আর শিক্ষা সম্পর্কে মানে জ্ঞান দেওয়া উচিত। যাতে আমরা শারীরিক ও মানসিকভাবেও বুঝতে পারি, আর practically আমাদের sir রাও আমাদেরকে বুঝাইতে পারে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেকটা উন্নত হবে। আশা করা যায়। জি, হে মনে করে এর পাশাপাশি আরও মানে school এ মানে যারা পড়তে আসে ছাত্রদেরকে মানে কোন আহ মানে ওদের কারো help করা মানে তাদের সবকিছু খোঁজ নেওয়া যেমন ধরেন, মানে সে কেন আসতে পারে নাই, কি জন্য আসতে পারে নাই, বা পড়া ভালো করে সব কিছু খোজ নেওয়া, সে মানে পড়ালেখা কেমন করে করতাসে বাড়িতে, ভালো করে পড়ালেখা করতাসে কিনা? দরকার হলে তাদের বৃ~ বৃত্তির ব্যবস্থা করা। মা~ মানে উৎসাহ দেওয়া বারবার। যাতে তারা ভালোভাবে আরও পড়ালেখা করতে পারে। হ্যাঁ আর বিদ্যালয় এবং বাড়ি, হ্যাঁ, দুইটা জায়গায় যাতে আমার বাচ্চা কি করতেসে বাড়িতে সেটা দেখার দায়িত্ব যেরকম অভিভাবকের, আর আমার student কি করতেসে সেটা হচ্ছে আমার teacher এর দায়িত্ব। তো এই দুইজন মিলামিশাই একটা বাচ্চারে গ‌ইড়ে তুলতে পারে ছোট বেলা থিকা।

তারপর হচ্ছে বাচ্চাদেরকে জীবনমুখী শিক্ষা দিতে হবে। শুধু আমি পড়াইলাম, তাইলে হবে না। আমার রান্না করাইতে শিখানোর প্রয়োজন হইতে পারে। তারপর সাঁতার শিখানোর প্রয়োজন হইতে পারে। ঠিক আসে, তো বাচ্চাদেরকে বাস্তবমুখী শিক্ষা ও দিতে হবে, বইপ্রস্তকের শিক্ষা দিতে হবে, কর্মমুখীও করতে হবে। জি, যেমন ধরেন school এ আবার যেরকম এরকম আয়োজন করা যায় যেমন ধরেন সপ্তার মধ্যে ধরুন ছয় দিন এখন তো বর্তমানে পাঁচ দিন ক্লাস। পাঁচ দিন ক্লাসের মধ্যে ক্লাস শেষ করে একদিন আগে ক্লাস শেষ করালো বা একজন ছুটি দিয়ে ওই দিনের মধ্যে বাস্তবমুখী যেমন ধরেন school এ আবার যেরকম কোন শিক্ষা দেওয়ার কেন্দ্র থাকলে বা কোন এরকম নিয়ম থাকলে এরকম আরো ভালো হতো না? হ্যাঁ অবশ্যই ভালো হইত। এক্ষেত্রে তো বাচ্চারা অনেক কিছু বুঝতে পারত। এখন তো বুঝে না অনেকে। জি, অনেকে আছে যেমন ধরেন শহরের মধ্যে যারা পড়ালেখা করে তারা শুধু কি বলে, school এ যায় মানে গাড়ির মাধ্যমে বিভিন্ন private মাধ্যমে যায় আসে ঘরের মধ্যে থাকে সারাদিন ধরুন practically কিছু জানে না। অনেক সময় দেখা যায় ওরা বাড়িতে আসলে বেড়াতে আসলে নানা বাড়িতে দাদা বাড়িতে বেড়াতে আসলে তখন, সা~ সাঁতার না জানার কারণে মানে যেগুলোর দরকার খুবই সেগুলো না জানায় অনেক সময় অনেক বড় accident হয়ে যায়। হ্যাঁ, এটাও হল হ‌ইতেসে আমাদের গ্রাম অঞ্চলে। তো এর জন্যই আমাদের বাস্তবমুখী শিক্ষাটা যে কত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের school level থেকেই শিখানো উচিত। কিন্তু আমাদের Bangladesh এ এটা হচ্ছে না। এবং এটা হওয়া উচিত। তাহলে কি হবে বাচ্চারা শিখবে। বাচ্চাদের সাথে সাথে বড়োরাও , guardian যারা আছে,